রাস্তার মাঝখানে এটা মাওলানা আবুল কালাম আজাদ এর একটা মূর্তি তৈরি করা রয়েছে। মূর্তিটা খুবই সুন্দর দেখাচ্ছে।

এখানে একটা রাস্তার ধারে ফুচকা দোকান দেখা যাচ্ছে। ফুচকা দোকানের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে।